এখানে একটি সাদ ঢালাই হচ্ছে।

ব্যায়ামের লাস একই রকম সবাই ব্যায়াম করতেসে।

হসপিটাল খোলা আছে চব্বিশ ইনটু সেভেন আওয়ার খোলা থাকে।

পোদ্দারের সামনে একটি অটো আছে এম্বুলে আছে একটি মানুষ দাঁড়িয়ে আছে গেট খোলা আছে।

এখানে একটি এস্টেট ব্যাংকের এ_টি_এম মেশিন --

তিন চার রকমের বাজাজ কোম্পানির এল_ই_ডি লাইট আছে।

বিয়ে বাড়ির এটি একটি ডেকোরেটর ।

এখানে একটি টিটু টিটু বানানোর দোকান।

দুইজন অফিসার কাজ করতেসে আর বাইরে মানুষজন অপেক্ষায় লাইন ধরে দাঁড়িয়ে আছে।

পাশে মোটরসাইকেল দিয়ে অফিচাজরা আসসে।

ওফিসটি হাফ টাইমে বন্ধ খোলা।

সামনে দশ বারোখানা সাইকেল আছে নতুন সাইকেল বিক্রি হয় এইখানে।

বরফ জায়গায় পাহাড় দেখা যায়।

রাস্তা থেকে ছবিটা নেওয়া আছে হয়েছে।

সামনে একটি আলমারি আছে আলমারিতে মানুষটি আলমারির তালা ঠালা ঠিক করতেসে।

এখানে একটি হোটেল বসার চেয়ার আছে।

চশমা দেওয়া হয় এখানে ব্র্যান্ডেড কোম্পানির চশমা আছে।